এবং আমাদের সময় মতো ব্যাঙ্ক থেকে আমরা টাকা তুলতেও পারি। টাকার পাশাপাশি আমরা সোনার গয়নাও ব্যাঙ্ক -এ জমা রাখতে পারি ।

এটি একটি পার্ক এবং পিকনিক স্পট এখানে বিভিন্ন মানুষ সময় কাটানোর জন্য এসে থাকেন এবং শীতকালে পিকনিক -এর জন্য এসে থাকেন।

এটি একটি মিল্ক শপ যেখানে আমরা --